দোকানে নোঙ্গরও আছে দেখা যাচ্ছে।

এবং কেইকের চারিপাশে অনেকগুলো ওরিও বিস্কুট লাগানো আছে দেখা যাচ্ছে।

এই দোকানের উপরে একটি বোর্ড ও দেখা যা --

সেই দুকানে অনেকগুলো জিনিসপত্র দেকা যাচ্চে এবং একটি ইয়ো কেবল একটি ফ্যানও দেকা যাচ্চে।

একানে একটি দুকান দেখা যাচ্ছে সেই দুকানটি হল সেলুনের দুকান।

এখানে একটি খেলার ফিল্ড দেখা যাচ--

এই পাশে অনেকগুলু গাছপালাও দেখা যায়।

একানে একটি মন্দির দেখা যাচচে মন্দিরে অনেকগুলু মানুষ দেখা যাচ্চে যেকানে সেলে মেয়ে শিশু ও এবং পুরুষ দেকা যাচ্চে।

এবং গাসপালাও আছে দেখা যাচ্ছে।

এখানে একটি ই পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে কয়েকজন লোক ঘুরতে এসেছে দেখা যাচ্ছে।

এবং একটি টেবিল ফোন ফ্যানও দেখা যাচ্ছে এবং একটি চেয়ারও আছে দেখা যা--

সেইগুলি ওয়াশিং মেশিনটির কালার হলো সাদা কালার আর আর ফ্রিজের কালার অনেক দরনের আচে।

পেট্রোল পাম্পে অনেকগুলো লাইট জ্বলতেসে দেখা যাচ্ছে এবং কিছু দুজন মানুষও দেখা যাচ্ছে এখানে।

এবং একটি ছোটো ঘরও দেখা যাচ্ছে এবং ব্লক দিয়ে তৈরি পেট্রোলপাম্পের নীচের প্লাটফর্মটা বানানো বানানো আছে দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্চে অনেক সুন্দর কিছু পুতুল সাজিয়ে আ-আছে দেখা যাচ্চে ।

এবং অনেকগুলো ইস্পিকার বক্স রাকা আচে একানে দেখা যাচ্চ--

এখানে লেখা আছে মহেন্দ্র রাইস সবিতা অটোমোবাইলস ।

এবং এই ব্যাঙ্কটি সাদা কালার দিয়ে বানানো হয়েছে দেখা যাচ্ছে।

কয়েকজনার জার্সি নাম্বার ওলো সয় এলিবেন এন এন এবং তিন।

এবং একটি ব়্যাকও দেখা যাচ্ছে এখানে আছে।

এখানে দেখা যাচ্ছে একটি বিয়ের মণ্ডপ সাজানো আছে।

এবং ঘরের বাইরে একটি ড্রেন আছে দেখা যাচ্ছে।

আর কয়েক দুইটি বাক বাইক দেখা যাচ্ছে বাইকের উপরে একজন বাইক নিয়ে কোথায় যাচ্ছেন দেখা যাচ্ছে।

একানে একটি দুকান দেখা যাচ্ছে দোকানের বাইরে বোর্ডে লেখা আছে ইউনিট বিউটি জোন লেখা আছে।

এবং দোকানটি এই দিয়ে তৈরি দোকানের দরজাটি--

অ একটি ই জুলোনো জুলোনো আচে দেকা যাচ্চে।

এখানে দেখা যাচ্ছে একটি রেলওয়ে স্টেশনে র লোগো ।

একানে দেখা যাচ্ছে একটি জি-জিমখানা দেখা যাচ্ছে যেখানে লোক এ এক্সারসাইজ করছেন দেখা যাচ্ছে।

একজন ও মোবাইল টিপতেছেন দেখা যাচ্চে।

এই এই স্কুলের এ কারা রংটা হল হলুদ কালারের রং এবং পিলারটির রং হল পিংক কালার রং।

এবং সেই দুকানে অনেকগুলো লাইট জ্বলতেসে দেখা যাচ্ছে।

এই গেইটে লেখা আছে রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ।

একানে একটি দুকান দেখা যাচ্ছে।